এটা-আ বারাসাততের এইচ ম ডি গার্লস হাই স্কুল এখানে শুধুমাত্র মেয়েদের জন্য এটা করা আছে যেখানে ফাইভ থেকে --

এটা একটি বিল্ডিং তৈরী করানো হচ্ছে এবং এখানে আ দুটো মেশিন এসছে আহ ইট বালি সিমেন্ট পাথর দিয়ে যখন আ মশলা তৈরি হয় এবং কোন ছাদ ঢালাইয়ের বা কোন আ বিল্ডিং যখন তৈরি করা হয় তখন এটার প্রয়োজন হয় মশলা তৈরীর জন্য।

এম.এস. ক্লাব -এ একটা খুব বড় ব্র্যান্ড এবং এখানের যাবতীয় জামার পিস পাওয়া যায় প্যান্ট -এর পিস পাওয়া যায়।